এটা একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে দেখা যাচ্ছে ।

যেখানে কিছু বাচ্চা মানুষজন রয়েছে। পাশে একটি মাঠ। যেখানে বেশ কিছু ঘসি রয়েছে এবং একটি গাড়িও দেখা যাচ্ছে।